এবং কিছু মানুষ গাড়ি দাঁড় করিয়ে পুকুরটির দিকে তাকিয়ে রয়েছে।

যে বই দোকানটাতে অনেক রকমের বইয়ের ছবি চেটানো আছে।

এবং কিছু লোকজন প্লেট নিয়ে আসছে।

এবং কিছুকটা দূরে একটা ব্রিজ আছে।